মুখ ধোয়ার জন্য ফেসওয়াশ, এগুলা সাধারণত এর বাইরে কোনো না,

এগুলো use করলে দেখবেন মানে আপনার কোন রকম আমরা যেগুলো বাহির থেকে use করি chemical থাকে তো ত্বক এর অনেক ক্ষতি হয় কিন্তু আপনি যদি এসব প্রাকৃতিক জিনিস use করেন দেখবেন মানে, ত্বকটা অনেক সুন্দর হয়েছে আর মানে কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না. হ্যাঁ তা তো আছেই আবার ধরেন শীত অনেক মানে suite করে না অনেক বেশি মুখে ব্রণ হয়ে যায় খুদি খুদি আসে। এটা নিয়ে, আচ্ছা আচ্ছা আপনার ব্রণ হয় তাই না?

ও আপনার কি আপু হচ্ছে কি তৈলাক্ত হচ্ছে ত্বক? ও আমারও প্রচন্ড রকম ব্রণের সমস্যা কি করা যায় বলেন তো? আপু আসলে আমি নিজেই ভুক্তভোগী কিন্তু নিম face wash গুলো অনেক ভালো হয়। তাই আচ্ছা ঠিক আছে আমি একটু try করে তাহলে দেখব। হ্যাঁ অবশ্যই তাই। হম আচ্ছা আর আপনি কি আমাকে আরকিছু মানে বলতে পারেন যে আর কি করা যায় আমার মানে উম skin একদম কালো হয়ে গিয়েছে তারপরে মানে অনেক problem, বুঝতে পারছি না কি করব খুব মাঝে মাঝে এই কারণে মনটা খারাপ লাগে, হ্যাঁ অবশ্যই আপনি ঘরোয়া যেমন বললেন ওইগুলো আগে try করে দেখতে পারেন যদি উপকার না হয় তাহলে ধরেন আপনার স্কিন problem বেশি হয়, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমিও ভাবছি একটা স্কিন বিশেষজ্ঞকে দেখাই ফেলবো। কালচে হবার জন্য আপনি brightness এর জন্য ওই যে বেসন লাগাতে পারেন ঘরোয়া উপায়ে যেটা আমি জানি আর কি,

হম হম আপনি এটা কিন্তু খুব ভালো বলেছেন।

প্রাকৃতিক ফেসওয়াশ বলে নাকি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে try,

আপনি কি আপু হচ্ছে উম আহ জি কি বলছিলেন? মানে বললাম এছাড়াও এরকম প্রাকৃতিক আরো অনেক pack নিজেরা বানানো যায় বাসায়। হম হম এইগুলো আসলেই কিন্তু খুব helpful, আসলে বাজারের জিনিসে এখন আর বিশ্বাস করতে পারা যায় না প্রাকৃতিক জিনিসই ইউজ করতে হবে। হ্যাঁ, আপু কি হচ্ছে মাঝে মাঝে health checkup করান? না আসলে করানো হয় না না মানে তেমন কোন সমস্যা হয় না কিন্তু গত বছর জন্ডিস হয়েছিল এটা নিয়ে অনেকদিন ভুগতে হয়েছিল।

সেই সময়তে যা অসুবিধা হয়েছিল এখন সুস্থ আছি, ও কিন্তু না আমাদের না, বছরে সবারই মাঝেমাঝে মানে অন্তত একবার হলেও পুরো health checkup টা করা উচিত কারণ কখন কি যে রোগ বাসা বাঁধে আসলে ভয় লাগে, হ্যাঁ, হম আমাদের যে regular মানে বছরে একবার করে সবার একটু করে দাঁত দেখানো উচিত অথবা চোখ এর ডাক্তারের কাছে যাওয়া উচিত যেসব কিছু ঠিক আছে কিনা আপনি কি ব্যায়াম করেন আপু? না আসলে আপু এটা খুবই, এটা করা হয় না কিন্তু এটা অনেক খুবই জরুরী শারীরিক ব্যায়াম। হ্যাঁ হ্যাঁ যে ওজন বেড়ে যাওয়ার টা খুব মানে একটা মারাত্মক ব্যাপার। দেখতেও খারাপ লাগে আবার শরীরের জন্যও খুব ক্ষতিকর। হ্যাঁ মাঝখানে তোমানে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যটা মানে কি বলবো বারেনা, ও তাহলে তো আপনি খুব ভাগ্যবান, exercise এর জন্য তেমন প্রয়োজন হয় না কিন্তু fit থাকার জন্য সুস্থ থাকার জন্যএকটা সময় করা হতো এখন আর সেটা হয় না। হ্যাঁ হ্যাঁ আপনি কি হাটেন আপু? না কি সব সময় সব সময় রিকশাতে করে বা গাড়িতে করে চলাফেরা করেন? না হাঁটেন ও? হাঁটি রিক্সায় করে যায় দুটাই করি। আমাদের সবার কিন্তু মানে প্রত্যেকদিন মানে অন্তত পনেরো থেকে বিশ মিনিট মানে হাঁটা উচিত। হাঁটাটা কিন্তু খুব ভালো একটা ব্যায়াম।

আহ চেষ্টা করি একটু হাঁটার কিন্তু আসলে হয় না মানে ব্যাস্ততা থাকে তো মানে রিকশা পেলেই উঠে যায় কিন্তু আসলে মানে ভাবি যে হাঁটবো আসলে হয়ে ওঠেনা। আচ্ছা আর আপনি তো কর্ম ব্যস্ততায় থাকেন তাই আরো হয়তো, হ্যাঁ হ্যাঁ তবুও , তারপরে আপু আমাদের যে দৈনন্দিন জীবনে আমাদের খাদ্য অভ্যাস change করা দরকার, আপনারা সকলে কি খান? পরোটা, ওগুলাই খাই আহ পরোটা না খেয়ে রুটি খাওয়াটাই ভালো, মানে রুটি খেলে শরীরটা একটু তও ই থাকে কিন্তু ভাত টাই কিন্তু প্রচুর fat, মানে এইটা কার্বোহাইড্রেট বেশি খাওয়া হয়ে যায় এতে শরীরের বেশ মানে একটা খারাপ অবস্থা হয়।

ও তেমন ভাত খাওয়া হয় না মেয়েরা তো রুটি এক একদিন রাতে ও রুটি খাই পরোটা তো, কারণ রুটি তো সবাই পছন্দ করে না, হম সেই পছন্দ তাহলে কেমন হবে, আচ্ছা। এটা কিন্তু খুব ভালো একটা অভ্যাস আমাদের ওরকম ভাত রুটি সবই খাওয়া হয় তবে রুটি টা কম মানে খাওয়া উচিত আমি সেটা মনে করি, আঃ তারপর সবজি বা প্রোটিন মাছ মাংস যেন প্রত্যেকদিন থাকে এটার প্রতি আমাদের খেয়াল রাখা উচিত।

হ্যাঁ আপনিও নেবেন আচ্ছা আপু বাসার সবাইকে আমার সালাম দিয়েন? আচ্ছা ভালো থাকেন আসসালামালেকুম,